এই পিএইচপি টিউটোরিয়ালে আমরা কম্পেরিজন তুলনামূলক অপারেটরস সম্পর্কে শিখবো
কম্পেরিজন অপারেটরস দুটি মান দুটি স্ট্রিং বা দুটি ভ্যারিয়েবল যা এদের মধ্যে কাউকে সম্মিলিত করে তার তুলনা করতে পারে এবং তার উপর কাজ করবে
এই জন্য আমি আইএফ স্টেটমেন্ট ব্যবহার করতে যাচ্ছি
চলুন আইএফ স্টেটমেন্ট কাঠামো তৈরি করে শুরু করা যাক
আমার শর্ত হল যদি 11 ইকো ট্রু
এবং তারপর এলসে
ফালসে মনে রাখবেন আমার এই বন্ধনীর প্রয়োজন নেই তাই আমি তাদের সরাতে যাচ্ছি
চলুন এটি সংভৃত করি
সংভৃত করতে কিছু সংকোচ করবেন না
এটি প্রথম কম্পেরিজন অপারেটর
2 টো মানে কম্পেরিজন অপারেটর
আমরা আগে এটি আইএফ স্টেটমেন্টে দেখেছি
1 ইকুয়াল টো 1 তাই এটি ট্রু এচো করবে
এটি চেষ্টা করি
আমরা ট্রু পেয়েছি
আমি এটি পরিবর্তন করি
আইএফ 1 জিটি 1 তাহলে দেখি আমরা কি ফলাফল পাই
ফালসে কারণ 1 1 এর সমান এবং 1 এর চেয়ে বড় নয়
এখন এটি পরিবর্তন করি 1 gt 1
যদি 1 gt 1 এচো ট্রু অন্যথায় এচো ফালসে
এখানে আমাদের ট্রু পাওয়া উচিত
এছাড়া আপনি লেস থান ছোট বা ইকুয়াল টো সমান এর সাথেও করতে পারেন
উদাহরণস্বরূপ লেস থান
ফালসে হবে লেস থান ছোট বা ইকুয়াল টো সমান ট্রু হবে
আমরা নট ইকুয়াল টো অসমান ও বলতে পারি
তাই আইএফ 1 আইএস নট ইকুয়াল টো 1 এচো ট্রু
রিফ্রেশ করি
আমরা এখানে ফালসে পাবো কারণ 1 1 এর সমান
এখন বলি আইএফ 1 আইএস নট ইকুয়াল টো 2
আমরা ট্রু পাই কারণ 1 2 এর সমান নয়
এগুলি হল মৌলিক কম্পেরিজন অপারেটরস যা আপনি আমাদের টিউটোরিয়ালের জন্য ব্যবহার করবেন
এটি বিস্তৃত করুন সেগুলি অভ্যাস করুন এবং আপনি সেগুলি ভাল বুঝতে পারবেন
আপনি এই অপারেটরস ব্যবহার করে ভেরিয়েবলগুলি তুলনাও করতে পারেন
তাই যেমন নুম1 1
নুম2 2
এখন আমরা এই মানগুলি প্রতিস্থাপন করবো এবং আমরা এটি করি
এটি ঠিক একই ফলাফল প্রদর্শন করবে যা আমরা আগে পেয়েছিলাম যা হল ট্রু
এখন আমাদের এই মানগুলি পরিবর্তন করা উচিত
লক্ষ্য করুন এটি এখন এইভাবে পড়া হবে নুম1 1 নুম2 1
তাই যদি নুম1 1 এর সমান না হয় তাহলে এটি ফালসে কারণ 1 1 এর সমান সুতরাং আমরা ফালসে পাই
এটি সরল কম্পেরিজন অপারেটর
এগুলি অভ্যাস করুন
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ